আর বাসের চারিদিকে অনেক গাছ দেখা যাচ্ছে।

এটা একটা ক্রিকেট গ্রাউন্ড ।

চক দিয়ে বাউন্ডারি আঁকা এসব কিছু দেখা যাচ্ছে।

আর ওদিকে তিন চারটে লোক দেখা যাচ্ছে।

পুকুরের চারিদিকে অনেক গাছ দেখা যাচ্ছে আর অনেক জঙ্গল দেখা যাচ্ছে।

এখানে লোক একটা বা হেলমেট রাখা রয়েছে।

এটা হচ্ছে একটা স্কুটির শোরুম ।

আর অনেকগুলো টেবিল রাখা রয়েছে সামনে।

আ আর টেবিলের পাশে চেয়ার দুটো রাখা।

এখানে কুকুর একটা দাঁড়িয়ে আছে।

আর এয়ারটেল ফোর জির শপ দেখা যাচ্ছে।

একজন মোবাইল টিপছে আর একজন দাঁড়িয়ে আছে।

আর বাচ্চারা এখানে নাচ গান করছে।